এখানে আমি একটি নার্সারি দেখতে পাচ্ছি।

এবং উপরে অনেক গাছ ঝুলানো।

নীল কালারের প্লাস্টিক দিয়ে ঘেরা।

সামনে একটি টেবিল রয়েছে টেবিলের উপর একটি বোতলক ।

রাস্তার সাইডে একটি বিল্ডিং রয়েছে।

খুব সুন্দর করে সাজা।

সামনে একটি সাদা কালারের গাড়ি রয়েছে বিদ্যালয়টি সাদা কালারের ।

এই প্যান্ডেলটি হলুদ এবং লাল কালারের।

নদীর পাড়ে দুটো মানুষ রয়েছে।

সাইডে কিছু কারেন্টের তার দেখতে পাচ্ছি।

ঘরের মধ্যে অনেক ঠাকুর রয়েছে।

আমনে দুটো লোক দাঁড়িয়ে আছে।

এখানে আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

আরো অনেক কিছু রাখা একটি প্যাকেটও রয়েছে।